নমস্কার বন্ধুগণ উইন্ডোস্ এ লেটেক্ ইনস্টল্ করার এই টিউটোরিয়াল এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি লেটেক্ উত্কৃষ্ট ডকুমেন্ট তৈরী করতে সাহায্য করে
আপনি যদি আপনার জীবনে অনেক ডকুমেন্ট তৈরী করতে চান তাহলে আপনার এখনি লেটেক্ ব্যবহার শুরু করা উচিত
আপনি যদি ডকুমেন্ট এ অনেক গাণিতিক চিন্হের ব্যবহার করতে চান তাহলে লেটেক্ এর কোনো বিকল্প নেই
লেটেক্ ডকুমেন্ট যেটি কোনো একটি অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোস্ এ তৈরী করা হয়েছে সেটি অন্য কোনো অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স বা ম্যাক এও কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যেতে পারে এবং এর বিপরীতটিও প্রযোজ্য
লেটেক্ সম্পূর্ণ বিনামূল্য এবং ওপেন সোর্স software
সর্বপরি লেটেক্ এ উত্কৃষ্ট উসের কমিউনিটি বা ব্যবহারকারীদের সংগঠন আছে যা যেকোন প্রকারের সাহায্য করতে প্রস্তুতউদাহরণস্বরূপ টাগ india
এই নিম্নলিখিত টিউটোরিয়ালগুলি আপনি moudgalyaঅর্গ ওয়েবসাইট এ পাবেন
এবার নিম্নবর্ণিত সূচীটির প্রথন বিভাগের দিকে লক্ষ্য করা যাক অর্থাৎ কম্পাইলেশান কি তা জেনে নেওয়া যাক
সর্বপরি ইন্টারনেট এ সন্ধান করলে আপনি এই বিষয়ে সবথেকে উত্কৃষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন
লক্ষ্য করুন ফসি শব্দে দুটি s এবং দুটি e এর ব্যবহার আছে
ফসি শব্দের সম্পূর্ণ রূপ টি হল ফ্রি এন্ড ওপেন সোর্স সফটওয়ারে আইএন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন
আমি প্রথমে মিকটেক্ যা লেটেক্ এর একটি বিনামূল্য সংস্করণ তার ইনস্টলেশান পদ্ধতি বর্ণনা করব
এরপর বলব টেকনিক্ সেন্টার যেটি মিকটেক্ এর একটি বিনামূল্য ফ্রন্ট এন্ড
আমি আপনাদের আরো জানাব কিভাবে টেকনিক্ সেন্টার ব্যবহার করে কম্পাইল্ এবং আদবে রিডার ব্যবহার করে পিডিএফ ডকুমেন্ট দেখা যায়
সুমাত্রা এর ব্যবহার অপশনাল অর্থাৎ ঐচ্ছিক
উইন্ডোস্ এ লেটেক্ ইনস্টল্ করার জন্য মিকটেক্ খুব ই জনপ্রিয় সফটওয়ারে
এর ২৭ সংস্করণ টি আপনি মিকটেক্স ডট অর্গ তে পাবেন
আসুন ওখানে যাওয়া যাক
এখানে এটি আছে
আপনি এটিকে ডাউনলোড় করতে পারেন
আপনি যদি লেটেক্ এ নতুন হন তাহলে এটি ডাউনলোড হবার পরে এটিকে সেভ্ করে নিন যাতে আপনি এটিকে ভবিষ্যতেও ব্যবহার করতে পারেন
ফাইল টির নাম এখানে দেওয়া রয়েছে
এটি একটি বড় ফাইলপ্রায় ৮৩ মেগা বাইটের
মিকটেক্ এর সম্পূর্ণ সংস্করণ টি আরো বড়প্রায় ৯০০ মেগা বাইটের তাই আমরা ওটি ব্যবহার করছি না
যদি আপনার কম্পিউটার এ ভালো সংযোগ ব্যবস্থা না থাকে তাহলে আপনি সিডি ব্যবহার করুন যা ভবিষ্যতে fosseeআইএন থেকে পাবেন
আমি ইনস্টলেশান ফাইল টিকে ডাউনলোডসহ ডিরেক্টরি তে সেভ্ করে নিয়েছি
আমি সেটিকে এখন ওপেন করব
আমি পূর্বে ই এটিকে এখানে ডাউনলোড করে রেখেছি
ওই আইকন এ ক্লিক করলে ইনস্টলেশান শুরু হয়ে যাবে
সব প্রশ্নের ডিফল্ট উত্তর দিন অর্থাৎ কোনো উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই
এটি প্রায় ২০ মিনিট সময় নেয় ইনস্টল হতে তাই আমি এখানে দেখাচ্ছি না
আমি আমার কমপিউটার এ আগেই এটিকে ইনস্টল করে রেখেছি
এটি এই স্থানে ইনস্টল হয়েছে
আপনার কম্পিউটার এ এটি আগে থেকে এ থাকতে পারে
যদি তাই হয়ে থাকে তাহলে আপনি এই স্লাইড এর বাকি অংশ নাও দেখতে পারেন
যদি এটি না থাকে তাহলে আদবে ডট কম এ যান এবং বিনামূল্য আদবে রিডার টি ডাউনলোড করুন
আমি এটিকে ডাউনলোডসহ ডিরেক্টরি তে ডাউনলোড় করে রেখেছি
এটি এখানে দেখা যাচ্ছে
আইকন এ ডবল ক্লিক করে এই রিডার ইনস্টল করুন
কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই
texniccenterঅর্গ এই ওএবসাইট এ যাওয়া যাক
লক্ষ্য করুন টেক্সনিকসেন্টের বানানে দুটি c আছে

দেখা যাক আমি এখানে ওটি পাই কিনা
টেকনিক্ সেন্টার এর ওএবসাইট এ এখানে ডাউনলোড ডিরেক্টরি আছে
এটি টেকনিক্ সেন্টার এর homepage
এখানে টেকনিক্ সেন্টার বিষয়ে কিছু তথ্য জানানো আছে যেমন এটি আপনার লেটেক দুনিয়ার কেন্দ্রবিন্দু ইত্যাদি
ডাউনলোড এ ক্লিক করা যাক
আমরা আবার পূর্বের ওয়েবপেজ ফিরে গেছি
এই ওয়েবপেজ এ সর্বপ্রথম যে সংস্করণটির উল্লেখ আছে সেটিতে ক্লিক করে ডাউনলোড় করতে হবে
যেহেতু আমি পূর্বে ই এটি ডাউনলোড করে রেখেছি তাই আপনি এটিকে ডাউনলোডস ডাইরেকটরি তে দেখতে পাচ্ছেন

সূচীর প্রথমেই থাকে টেকনিক্ সেন্টার ইনস্টলার এটি আপনার প্রয়োজন হবে
এটিকে ক্লিক করুন ডাউনলোড করার জন্য আপনাকে মিরর নির্বাচন করতে হতে পারে
ডাউনলোড় করার পর এটিকে সেভ করে নিন যাতে ভবিষ্যতে ইনস্টল করার সময় পুনরায় এর ব্যবহার করতে পারেন
আমার সিস্টেম এ এটি ডাউনলোডসহ ফোল্ডার এ আছে
এবার ডবল ক্লিক করে এবং তারপর কোনো উত্তর পরিবর্তন না করে এটিকে ইনস্টল্ করা যাক
তাহলে এবার ডাউনলোডসহ ফোল্ডার এ যাওয়া যাক
এবার ইনস্টলেশান শুরু করা যাক
জিপিএল চুক্তি কে মেনে নেয়া হল
পরবর্তী পর্যায় যাওয়া যাক
এবার ইনস্টল্ করা যাক
ঠিকআছে এটি ইনস্টল্ হচ্ছে
টেকনিক্ সেন্টার ইনস্টল্ হবার পরে ডেস্কটপ এ একটা শর্টকাট তৈরী হয়ে যায়
এবার ওই আইকন এর ওপরে ডবল ক্লিক করে টেকনিক্ সেন্টার লঞ্চ করা হবে
ডেস্কটপ এ আসা যাক
ঠিকআছে আইকন টি ডেস্কটপ এ আছে
এবার এটিকে লন্চ করা যাক
এটিকে বন্ধ করা যাক
এরপর আমরা এটিকে কনফিগার করব
এটি আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন স্থানে মিকটেক্ সংস্করণ টি আছে
আমি সেটা এখানে লিখছি
c colonপ্রোগ্রাম filesমিকটেক্স ২৭ miktexbin
এর জন্য আপনি অবশ্যই ব্রাউস করে সঠিক স্থানটি খুঁজে নিতে পারেন
আবার আমি পর্রবর্তী পর্যায় চলে এসেছি
এটি হল পোস্ট স্ক্রিপ্ট ভিউয়ার
আমরা এখানে সম্মতি দেব
এবার আমরা ব্রাউজ করে আদবে রিডার যে ডিরেক্টরি ত়ে আছে তার স্থান খুঁজে নেব
দেখুন এটি আছে প্রোগ্রাম ফাইলস এর ভিতর আদবে রিডার ৯০ reader
এবার এটিকে ক্লিক করা যাক
এখন এটি নির্বাচিত হয়ে গেছে নেক্সট ও তারপর ফিনিশ এ ক্লিক করা হল
এভাবে টেকনিক্ সেন্টার এর কনফিগারেশন সম্পূর্ণ করা হল
এখন আমি এটিকে অপেক্ষাকৃত ছোট করব যাতে আপনি সম্পূর্ণটা দেখতে পান
এটি এখানে এসে গেছে
তাই এটিকে সামান্য কিছুটা বড় করা হল
ঠিকআছে এখন এটি ব্যবহার করা যেতে পারে
এবার প্রেসেন্টেশন এ ফিরে গিয়ে প্রক্রিয়াটিতে আরেকবার চোখ বুলিয়ে নেয়া যাক
টিপ এর উইন্ডো টি বন্ধ করে দেবেন
আমরা আগেই এটি করছি
নেক্সট এ ক্লিক করত়ে হবে
এবার যে ফোল্ডার এ মিকটেক এর বাইনারি ফাইল টি আছে তার অবস্থান নির্দেশ করতে হবে
এটিকে লিখে দেওয়া হয়েছে
এবার ব্রাউস করে এক্রোব্যাট পিডিএফ রিডার খুঁজে নিতে হবে
এখন আমরা টেকনিক্ সেন্টার ব্যবহার করতে পারি
আপনি যদি মৌদগল্য ডট অর্গ ওএবসাইট এর ভাট আইএস কম্পাইলেশন নামক মৌখিক টিউটোরিয়াল টি না দেখে থাকেন তাহলে এখন সেটি দেখুন
এই টিউটোরিয়াল এর পরবর্তী অংশে আমি ধরে নিচ্ছি যে আপনি পূর্বে উল্লিখিত টিউটোরিয়াল টি দেখেছেন
তাহলে টেকনিক সেন্টার এ যাওয়া যাক এবং ফাইল মেনু ত়ে ক্লিক করা যাক
এখন যদি আমরা একটি নতুন ফাইল তৈরী করতে চাই তাহলে নিউ ত়ে ক্লিক করে টাইপ করতে হবে এবং তারপর সেভ করতে হবে
এখানে আগে থেকে helloটেক্স নামে একটি ফাইল ছিল এটিকে লোড করা যাক
এরজন্য ফাইল এ গিয়ে ওপেন এটি লেটেক ফাইলস এ আছে helloটেক্স
তাহলে এটি ওপেন করা যাক
এখানে ফিরে আসা যাক
টেকনিক সেন্টার এর বিষয়ে সবথেকে ভালো সহায়তা আপনি টেকনিক সেন্টার থেকেই পেতে পারেন
টেক্সনিক সেন্টার ডট অর্গ থেকেও আপনি সহায়তা পেতে পারেন এই ওএবসাইট টি আমরা আগেও দেখেছি
এখন help এ যাওয়া যাক contents এ ক্লিক করা যাক আপনি এখানে টেকনিক সেন্টার ও লেটেক বিষয়ে সহায়তা পেতে পারেন
এখানে আসা যাক এখানে হেল্প কনটেন্টস আছে
এখানে দেখা যাচ্ছে যে দুটি বিষয়ে সাহায্য উপলব্ধ আছে একটি টেকনিক সেন্টার এর উপর এবং অপরটি লেটেক্স হেল্প e বুক
এখন যদি এখানে ক্লিক করা হয় তাহলে আপনি বিভিন্ন প্রকারের তথ্য দেখতে পাবেন
আপনি এখানে ক্লিক করতে পারেন অনেক প্রকারের তথ্য দেখা যাচ্ছে যেমন লেটেক্স মাথস এবং গ্রাফিক্স সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে
মাথস সংক্রান্ত আপনি এখানে আরো অনেক বিষয় যেমন ভগ্নাংশ ম্যাট্রিস সম্পর্কে জানতে পারবেন
এটিকে বন্ধ করা যাক
অ্যাডভান্সড লেটেক্স এ environments এ অ্যালিগ্নমেন্টস এনভাইরনমেন্টস আরায় পিকচার্স মাথস ইত্যাদি বিষয়ে তথ্য আছে
এটিকেও বন্ধ করা যাক
এবার এখানে আসা যাক
হেল্প ওন টেক্সনিক সেন্টার প্রথমটি আপনাকে টেকনিক সেন্টার এর ফন্ট লুক এন্ড ফিল এর বিষয়ে জানতে সাহায্য করে
এটি আপনাকে টেকনিক সেন্টার কনফিগার করতে সাহায্য করে
কখনো যদি এখানে এই manual এ প্রদর্শিত তথ্য এবং এর প্রকৃত implementation এর মধ্যে পার্থক্য থাকে তখন তথ্যের এর জন্য ইন্টারনেট এ সার্চ করতে হবে
প্রকৃতপক্ষে যেকোনো ওপেন সোর্স সফটওয়ার এর সম্পর্কে জানার জন্য এটি ই প্রচলিত পদ্ধতি কাউকে প্রশ্ন করার মাধ্যমে উত্তর খুঁজে নেওয়া
দ্বিতীয়টি হল লেটেক সংক্রান্ত সহায়তা যেমন কিভাবে রিপোর্ট লিখতে হবে কিভাবে গণিত অন্তর্ভুক্ত করতে হবে কিভাবে তালিকার এনভয়রনমেন্ট ব্যবহার করতে হবে ইত্যাদি
তথ্যের জন্য ইন্টারনেট এ সার্চ অবশ্যই একটি উত্কৃষ্ট উপায়
001357 000413 এবার এখানে ফিরে আসা যাক এবং লেখার ফন্ট সামান্য একটু বড় করা যাক
এখানে টুলস অপশনস টেক্সট format এ যাওয়া যাক
এখন যদি ফন্ট সাইজ হিসাবে ১২ এর নির্বাচন করা হয় তাহলে দেখা যাচ্ছে লেখাগুলি বড় হয়ে গেছে
তাহলে আমরা ফন্ট সাইজ বড় করেছি
এখন আপনি চাইলে এডিটর এ লাইন এর নম্বর ও দেখতে পারেন
এখানে ফিরে আসা যাক
এবার টুলস অপশনস এডিটর শো লাইন নাম্বারস এ ক্লিক করা যাক
এখন লাইন এর নম্বরগুলি দেখা যাচ্ছে
এবার এই ডকুমেন্ট টিকে কম্পাইল করা যাক
লেটেক্স টো পিডিএফ অপশন টিতে ক্লিক করতে হবে
তাহলে এটি করা যাক
CTRL SHIFT এবং ফ5 কে একসাথে প্রয়োগ করলে কি হবে160
ডকুমেন্ট কম্পাইল হয়ে যাবে এবং এর ফলে তৈরী হওয়া পিডিএফ ফাইল টি দেখা যাবে
ফাইল টিতে একটিমাত্র লাইন থাকা উচিত
তাহলে এটি করা যাক ctrl shift ফ5
আপনি দেখতে পাচ্ছেন যে এটি কম্পাইল হচ্ছে
এবং এখন পিডিএফ রিডার খুলে গেছে
এটি এখানে সরিয়ে আনা যাক
এটিকে বড় করা যাক
আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র লাইন আছে
আপনি এই ফাইল টির পরিবর্তন করতে পারেন এবং কম্পাইল করে তৈরী হওয়া ফাইলটি দেখতে পারেন
এখন হেলো ডট টেক্স এবং হেলো ডট পিডিএফ ফাইল দুটিকেই বন্ধ করা যাক
আমরা এটি পরেও করতে পারি
আমি এখন আদবে রিডার এর কিছু ত্রুটির কথা উল্লেখ করব
এরজন্য রিপোর্ট ডট টেক্স ফাইল যেটি রিপোর্ট রাইটিং এর বিষয় মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করতে ব্যবহার করা হয়েছে সেটিকে আবার লোড করা যাক
এটিকে বন্ধ করা যাক এবং রিপোর্ট ডট টেক্স ফাইলটিকে খোলা যাক
আমি এটিকে একটু সরাচ্ছি যাতে আমি এটির আরো বেশি অংশ দেখতে পাই
এবার প্রথমে সিআরটিএল স্ফট ফ5 কে একত্রে প্রয়োগ করে বা প্রেস করে এটিকে কম্পাইল্ করা যাক
কম্পাইল্ হবার পর একটি এক পাতার রিপোর্ট তৈরী হয়েছে
এটিকে এখানে সরানো যাক
এটিকেও একটু বড় করা যাক

তাহলে এটি করা হয়ে গেছে
এখন এই ডকুমেন্ট এর ক্লাস টি রিপোর্ট এ পরিবর্তন করা যাক
এখানে এটি আর্টিকল আছে এটিকে ডিলিট করা যাক এবং এখানে রিপোর্ট লেখা যাক
এটিকে সেভ করে ctrl shift ফ5 এর প্রয়োগের দ্বারা কম্পাইল করা যাক
দেখুন এখন দুটি পৃষ্ঠা বিশিষ্ট রিপোর্ট দেখা যাচ্ছে
এটিকে বড় করা যাক
এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক
এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখছি
এখন রিপোর্ট টি দুই পৃষ্ঠাবিশিষ্ট হয়ে গেছে এবং মনে রাখবেন যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা দেখছি
এবার এটিকে পুনরায় কম্পাইল করা যাক
এখানে ফিরে আসা যাক
এটির কোনো প্রয়োজন নেই তাই এটিকে বন্ধ করা যাক
এবার রিপোর্ট ডট পিডিএফ ফাইলটি দেখা যাক
আমি এটি ই উল্লেখ করতে চাই যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা টি দেখছি
আপনারা দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় পৃষ্ঠা
এখানে ফিরে আসা যাক এবং Ctrl shift ফ5 -এর দ্বারা পুনরায় কম্পাইল করা যাক
আপনি দেখতে পাচ্ছেন এটি পুনরায় খুলে গেছে কিন্তু প্রথন পৃষ্ঠটি ই দেখা যাচ্ছে
এখানে এটি উল্লেখ করা প্রয়োজন যে পিডিএফ ফাইলটি প্রথম পৃষ্ঠা থেকেই খোলে
আমরা আগে দ্বিতীয় পৃষ্ঠা টি দেখছিলাম কিন্তু কম্পায়লেশন এর পরে এটি প্রথন পৃষ্ঠা থেকে খোলে
সমস্যা টি হল এই যে আদবে রিডার কোন পৃষ্ঠা টি পড়া হচ্ছিল সেটি মনে রাখতে পারে না
বড় ডকুমেন্ট এর জন্য এটি সত্যই সমস্যার কারণ হতে পারে
আদবে রিডার ব্যবহার করলে প্রত্যেকবার কম্পায়লেশন এর পরে ডকুমেন্ট টি প্রথম পৃষ্ঠা থেকেই শুরু হয়
পিডিএফ রিডার সুমাত্রা এই সমস্যার সমাধান করে
সুমাত্রা নিজে থেকেই pdf টিকে রিফ্রেশ করে এবং এর সাথে সাথে কোন পৃষ্ঠা টি সর্বশেষ পড়া হয়েছিলসেটিও মনে রাখে
সুমাত্রা ও বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়ারে
এই সফটওয়ারে টির খোঁজ করলে আপনি এই পৃষ্ঠা টি পাবেন
আমি এখন ই আপনাকে ওই পৃষ্ঠা টি দেখাবো
এখন এটি দেখা যাচ্ছে
এবার ডাউনলোড এর পৃষ্ঠায় যাওয়া যাক
যে ফাইলটি আপনাকে ইনস্টল করতে হবে এখানে সেই ফাইলটি দেখা যাচ্ছে
এটি প্রায় ১৫ এমবি সাইজের
এটি আমি আগেই ডাউনলোড করে রেখেছি
তাহলে এটি এখন বন্ধ করা যাক
এবার এটি করা যাক

এটি ইনস্টল করা যাক
ঠিকআছে এটি হয়ে গেছে
এবার এটিকে বন্ধ করা যাক
তাহলে এখন সুমাত্রা ইনস্টল হয়ে গেছে
এখন পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক
তাহলে আমার কম্পিউটার এ এটি প্রোগ্রাম files এ ইনস্টল হয়েছে সুমাত্রা ডট পিডিএফ
প্রথমে আপনাকে টেকনিক্ সেন্টার কে জানাতে হবে সুমাত্রা ব্যবহার করার কথা
তাই বিল্ড এ যেতে হবে এবং আউটপুট প্রোফাইল নির্ধারিত করতে হবে
এরপর আমরা পরবর্তী কার্যগুলি করব
এরপর viewer এ যেতে হবে
ওটি এখানে আছে
তাহবে এবার এটিকে খুঁজে নেওয়া যাক
এখন আমাদের এটির প্রয়োজন নেই
তাই এটিকে বন্ধ করা যাক
টেকনিক সেন্টার এরপর বিল্ড আউটপুট প্রোফাইল নির্ধারণ করা যাক viewer এ যাওয়া যাক
এখন এটি Adobe এর দিকে নির্দেশ করছে
মনে করুনআমি এটিকে পরিবর্তন করতে চাই
ব্যাক করা যাক
আবার ব্যাক করা যাক
প্রোগ্রাম ফাইলস এ আপনি সুমাত্রা দেখতে পাচ্ছেন
এটি এখানে আছে আপনাকে এটিকে ব্যবহার করতে হবে
ঠিকআছেআমাদের কার্য সম্পন্ন হয়ে গেছে
এখন থেকে এটি সুমাত্রা ব্যবহার করে কম্পাইল্ করবে
এখন আমরা সুমাত্রা ব্যবহার করার উপযুক্ত
তাহলে আদবে রিডার বন্ধ করা যাক
এখন রিপোর্ট ডট টেক্স ফাইল টিকে সিআরটিএল এবং ফ7 কে এর একত্র প্রয়োগের দ্বারা কম্পাইল্ করা যাক
আপনি দেখতে পাচ্ছেন এটি কম্পাইল হয়ে গেছে
এরপর রিপোর্ট ডট পিডিএফ ফাইল টিকে খুঁজে নেওয়া যাক এবং সুমাত্রা এর দ্বারা সেটিকে ওপেন করা যাক
তাহলে লেটেক্ ফাইলস এ যাওয়া যাক রিপোর্ট ডট পিডিএফ এখানে আছে
এটিকে সুমাত্রা এর দ্বারা ওপেন করা যাক
লেটেক্স file এ যাওয়া যাক রিপোর্ট ডট pdf
ফাইল এখানেই আছে
আমি এইবার সুমাত্রা খুলবো
এইটি কে একটু ওপরে নিয়ে যাওয়া যাক
এখন আরো কিছু বিষয় সম্পর্কে জানা যাক
এবার পরের পাতা এ যাওয়া যাক
এটি প্রথম পাতা এরপর দ্বিতীয় পাতায় যাওয়া যাক
এরপর আমরা দ্বিতীয় পাতা তে গিয়ে টেক্সট এ ১ টি লাইন যোগ করব
আমি এখানে এডেড লাইন এই লাইন টি যোগ করলাম সেভ করলাম এবং এরপর সিআরটিএল ফ7 করলাম
প্রকৃতপক্ষে এটি আগে থেকেই সেখানে ছিলএই বিষয়টি প্রমান করার সবথেকে সহজ উপায় হল এটিকে একটু ছোট করা যাতে দুটিকে ই একসাথে দেখা যায়
ঠিকআছে তাহলে এবার এটি ডিলিট করা যাক সেভ করা যাক কন্ট্রোল f7এটি কম্পাইল হয়ে গেছে
এটি খোলা যাক ওই লেখাটি এখন আর নেই
এখন বরং চ্যাপটার new এ যাওয়া যাক এটি বন্ধ করা যাক সেভ করা যাক ctrl ফ7
এবার এখানে আসা যাক লক্ষ্য করুন ডকুমেন্ট এ এখন তিনটি পৃষ্ঠা আছে আমরা যদিও এখন দ্বিতীয় পৃষ্ঠায় আছি কারণ আমরা আগে দ্বিতীয় পৃষ্ঠাতেই ছিলাম
এবার তৃতীয় পৃষ্ঠাতে যাওয়া যাক এবার আরেকবার কম্পাইল করা যাক
এখানে ফিরে আসা যাক
এটি একটুও পরিবর্তিত হয়নি
এটি সুমাত্রা র সর্বপ্রধান বৈশিষ্ট্য
তাহলে আমরা এগুলির সবটি ই করেছি এটি একবার পড়ে দেখা যাক
পিডিএফ ফাইলটি নিজে থেকেই পরিবর্তিত হয়ে যায় আমাদের আলাদা করে কিছু করতে হয়না
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে এটি একই পৃষ্ঠা দেখায় একটি অ্যাপেনডিক্স যোগ করা যাক ctrl f7 এর দ্বারা কম্পাইল করা যাক এখন ডকুমেন্ট এ এখন তিনটি পৃষ্ঠা আছে
এখন তাহলে তৃতীয় পৃষ্ঠায় যাওয়া যাক এবং পুনরায় কম্পাইল করা যাক
এখন ডকুমেন্ট টি খুললে তৃতীয় পৃষ্টা তেই খোলে
এখন পরবর্তী আলোচনাতে আসা যাক
আমরা এখনো পর্যন্ত মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করেছি এবং এর দ্বারা লেটেক্ এর ও একটি প্রাথমিক সংস্করণ ই ব্যবহার করা যেতে পারে
এটির দ্বারাও আপনি অনেক কার্য ই করতে পারবেন
কিন্তু কিছু প্যাকেজ্ এখানে উপস্থিত নেই
যার মধ্যে অবশ্যই একটি হল বিমার
পরবর্তী স্লাইড এ এই অনুপস্থিত প্যাকেজ্ গুলিকে ইনস্টল্ করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে
মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করার পরই সেটিকে আপডেট্ করুন
উইন্ডোজ এর স্ক্রীন এর নিচে থাকা টাস্কবার এর একেবারে বামদিকে উপস্হিত স্টার্ট বাটন টি তে ক্লিক করুন
প্রোগ্রাম e যান মিকটেক্স ২৭ এ যান
আপডেট্ এ ক্লিক করুন mirrorপ্রক্সি এর নির্বাচন করুন
এভাবে মিকটেক্ আপডেট্ হয়ে যাবে
এরপর টিউটোরিয়াল এ যেভাবে ব্যাক্ষা করা আছে সেই অনুযায় টেকনিক্ সেন্টার এর ব্যবহার করুন
যদি কোনো প্যাকেজ্ অনুপস্হিত থাকে তাহলে মিকটেক্ ইনস্টলেশান ই আপনাকে সেটি ইনস্টল্ করার জন্য প্রম্পট করবে বা জিঞ্জাসা করবে
আপনি এটি ইন্টারনেট থেকেও ইনস্টল্ করতে পারেন
এর জন্য সিডি এরও ব্যবহার করতে পারেন
প্রথমে হার্ড ডিস্ক এ সিডি এর সম্পূর্ণ তথ্যটি কপি হয়ে যায়
সিডি থেকে ইনস্টলেশান এর কিছু অসুবিধা আছে
এর জন্য হার্ড disc এ প্রায় ১ জিবি জায়গার প্রয়োজন হয়
যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে উসের কমিউনিটি তে অবশ্যই যোগাযোগ করতে পারেন
উদাহরণস্বরূপআপনি টাগ ইন্দিয়া তে য়য়ায়োগ করতে পারেন
002658 002610 আমরা ফসি ডট আইএন এর মাধমে ও সাহায্য করার আশা রাখি
আমরা লেটেক্ এর বিষয় ভবিষ্যতে আরো মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করার ও আশা রাখি
এই বিষয় আমাকে আপনার সুচিন্তিত মতামত জানালে বাধিত হব
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
সিডিইপি আইআইটি বম্বে এর পক্ষ থেকে আমি অন্তরা আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ